কোনো একটা হলুদ রঙের বিলডিং খুব সুন্দর আ এখানে কিছু গাছ রয়েছে লাগানো।

খুব সুন্দর একটা গাছ রয়েছে ।

এই সিঁড়ি দিয়ে হয়তো দু সাইড এ এক সাইড -এ মেয়েরা যায় এক সাইড -এ ছেলেরা। দেখে মনে হচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে।